এখানে আমি দেখতে পাচ্ছি দুটো মানুষ আর তিনটে মানুষ বসে আছে তারপরে দেখতে পাচ্ছি পোস্টার লাগানো আছে তারপর এখানে সিসা লাগানো আছে ওপরে তালা দেখতে পাচ্ছি আমি।

তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ গাড়ি লিয়ে আছে দেখতে পাচ্ছি এখানে ব্যাগ রাখা।

দেখতে পাচ্ছে যে কে বাইক -এ আগে দেখতে পাচ্ছি এমন বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং -এর উপরে দেখতে পাচ্ছি কাপড় শুকাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল তারপরে অনেকগুলো মানুষ আছে উপরে দেখতে পাচ্ছি ব্যাংক এর পোস্টার লাগানো আছে।

এখানে আমি এখানে আমি দেখতে পাচ্ছি একটা রাস্তা রাস্তাতে দেখতে পাচ্ছি পুকুর আছে তারপর দেখতে পাচ্ছি একটা গাছ আছে।

এখানে দেখতে পাচ্ছি একটা বড় বাড়ি। বাড়িটাতে কিন্তু সোলহার লাগানো আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি লোহার মতো চারিদিক করে বানানো আছে। তারপরে গাছ দেখতে পাচ্ছি। তারপর প্যান্ডেলের কাপড় দেখতে পাচ্ছি।

তারপরে দেখতে পাচ্ছি যে কি হরিণের পা আছে চারটা করে তারপরে চোখ আছেউম শিং দেখতে পাচ্ছি আমি তারপরে আমি দেখতে পাচ্ছি--